ওখানকার cultural জিনিস পত্র দেখা যাচ্ছে আবার মন্দির গুলো আহ মানে পাহাড়ের মাঝখানে এমন ভাবে তৈরী করেছে যে চতুর্দিকে পাহাড় ও দেখা যাচ্ছে আবার মন্দির টাও এমন জায়গাই রয়েছে খুব সুন্দর লাগছে দেখে। হ্যাঁ সেটাই, ওগুলো তো আমরা দেখেছি আমরা তোমার তো খুব একটা বেশি নেওয়া হয়নি, তো আমরা ভেবেছিলাম যে ওখানে কম ঠাণ্ডা তো আমরা কিছু হাল্কা sweater নিয়ে গেছিলাম তো ওখানে গিয়ে বাকিটা আমাদের কিনতে হলো, কেননা বাড়ি থেকে এত luggage নিয়ে যাওয়া সম্ভব হয় না, সত্যি ওখানকার জায়গা গুলো খুবই সুন্দর হ্যাঁ বাড়ি থেকে আবার এত luggage ভর্তি করে নিয়ে যাওয়া টা খুব কষ্টের ব্যাপার আর সাথে যদি অনেক বড় পরিবার থাকে তাতে খুব সমস্যা হত luggage নিয়ে যাওয়ার, luggage এর জন্যেই একটা গাড়ি হয়ে যাবে তখন। হ্যাঁ সেটাই, তারপর তোমার ওখানেই সামনে তোমার ওই আহ station থেকে বা, toy train station থেকে সামনে তোমার হচ্ছে mall road আছে যেখানে তোমার shopping বলে shopping mall আছে ওখানে খুব ভালো আমরা তো ওখান থেকেই সমস্ত আহ sweater নিলাম কেননা বাড়ি থেকে যেহেতু আমরা নিয়ে যায়নি, তো ওখানে খুবই ভালো একদম পুরো commercial area সমস্ত রকমের জিনিস পত্র পাওয়া যাই পুরো বাজার মত আছে ওখানে restaurant, club, bank, office সমস্ত কিছুই ওখানে আছে তো cash ও নিয়ে যাওয়া হয়নি তো ওখানে গিয়ে কিছু cash collection করলাম থেকে। হ্যাঁ এখন দূরে যাতায়াত এর জন্যে আহ থেকেই cash collect করা টা ভালো কেননা সাথে এত টাকা নিয়ে যাওয়া, খুব অসুবিধার ব্যাপার আর কখন রাস্তাই কখন কি হয়ে যাই, সেইজন্যে এত cash নিয়ে যাওয়া টা খুব অসুবিধার ব্যাপার, ওই জায়গাই bank তো রয়েছে রয়েছে এখন আর সেই সব অসুবিধা হয়না cash collect এর জন্যে, আগে একটু problem ছিলো কিন্তু এখন সেই সব কোনো অসুবিধার কিছু নেই, যেকোনো জায়গাই রয়েছে আর যেকোনো থেকেই এখন টাকা withdrawal করা যাই, তাতে আর অসুবিধার কিছু নেই আর এই mall আমরাও ঘুরেছি সেখানে সেখানেও অনেক কিছু পাওয়া যাই, আর জিনিস পত্র গুলো খুব সুন্দর সুন্দর অনেক কমেই কম দামে পাওয়া যাই, আমরাও কিছু কিছু জিনিস পত্র কিনেছি যেমন ওখানকার আহ পশম দিয়ে ওখানকার নিজস্ব আহ sweater পাওয়া যাই, ওখানকার traditional জামাকাপড় সেগুলো পাওয়া যাই, আবার ওখানে coffee ও বিখ্যাত coffee ও খেয়েছি ওখানের অনেক কিছুই রয়েছে ওই mall এও অনেকক্ষণ লাগে ঘুরতে অনেক সময় লা

তার পাশে আবার ওই একটু দূরে গেলে পাঁচ কিলোমিটার দূরেই রয়েছে green valley ওখান থেকে পুরো তো একদম পাহাড় টা মনে হবে যেন স্বর্গীয় জায়গা, একদম আশপাশে চতুর্দিকে গাছ আর গাছ পাইন গাছ রয়েছে

হ্যাঁ সেটাই খুবই ভালো ভালো জায়গা এখানে আরো জায়গা আছে আমরা আরো জায়গা ঘুরেছি তো আজকে এই পর্যন্ত বললাম কালকে আবার তোমাকে phone করবো বাকি গুলো জানবো, বুঝতে পারলে?

আরো অনেক জায়গা দেখেছি সেগুলো নিয়েও কথা হবে, কালকে।

hello কমল কি ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তোমার কী খবর? ওই দিন তো শেষ পুরো কথাটা শেষ করা হলো না আর বোলো না এতটাই কাজের চাপ কোখন কী কোরবো আর ভেবে পাচ্ছিলাম না তো চলো তালে শুরু করা যাক ওই কথাটাই আবার হ্যাঁ ওই কথাটাই শুরু করা যাক তা তার সাথে সাথে কথা বলি একটা যে train এর ticket এর জন্য apply করছি সেটা পেয়ে গেলে তো ভালোই আর দেখলামও যে উম আহ available আছে train এর ticket, চেষ্টা করছি আর তোমার hotel এর number টা একটু দিয়ে দিয়ো তাহলে ওদের সাথেও কথা বলে নেবো হ্যাঁ হ্যাঁ তোমাকে আমি আমার hotel কেনো, তোমার যে guide ঘুরে ছিলো ওরও number তোমাকে দিয়ে দেবো তালে তোমার সুবিধা হবে এবং তোমাকে ওখানে আর কিছু খুঁজতে হবে না তাই না? হ্যাঁ সেটা তো ভালোই হবে আর guide এর number টা পেয়ে গেলেও তোমরা যেহেতু ঘুরে ভালো লাগলো নিশ্চয় তাহলে আমারও নিশ্চয় ভালো লাগবে আর ও সব কিছু ভালো করেই বলবে, চলো সেই topic নিয়ে কথা বলি আর কী কী দেখতে পেলে শুনি ওই তো তারপরে ওইদিন তোমার তো ওখান থেকে থাকতে থাকতে রাত্রি হয়ে গেলো ওখানে তোমার hotel এ চলে গেলাম hotel এ গিয়ে আবার সেই আগের দিনের মতো একই খাওয়ার খাওয়ার change করলাম না কারণ নতুন খাওয়ার খেলে আবার যদি কোনো শরীর খারাপ হয়, আগেকার খাওয়ার খেয়ে ওখান থেকে বেরিয়ে এলাম তারপরের দিন সবাই বলছে একটা picnic করা যাক, তো বলছে যে picnic কোথায় করবো তারপরে guide বললো যে ওখানে একটা falls আছে যেখানে তোমার চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা মাঝখানে তোমার water falls টা ঝর্ণা টা আছে তো ওখানে তোমার picnic spot ও আছে এবং সমস্ত tourist নাকি ওখানে picnic করে। তো ওখানে গেলাম ওখানে সকাল থেকে গিয়ে জিনিসপত্র কিনে নিয়ে এলাম সবজি নিয়ে এলা~ এলাম একটু মাছ করলাম মাংস খাওয়ার ইচ্ছা ছিলো না একটু মাছ করলাম ওখানে মাছটাও খুব একটু সস্তা পেলাম ওখানে picnic করলাম তারপরে picnic করতে করতে ওখানে কেটে গেলো সময়। বাহ হ্যাঁ চতুর্দিকে পাহাড় রয়েছে তার মাঝখানে ছোট্ট একটা ঝর্ণা আর ভেতরটা মনে হয় গুহোর ম~ গুহার মতো অবস্থা যেহেতু You~ Youtube এ দেখিয়েছে যে ভেতরে গুহার মতো রয়েছে, ঝর্নার জল পার করে গুহার ভেতরে যাওয়া যাই আবার চারদিকে বললে picnic করাও ব্যাবস্থাও আছে বাহ জায়গাটা খুব সুন্দর picnic ও করা যাবে আবার ঝর্ণাও রয়েছে চানও করা যাবে আবার পরিষ্কার জল পাওয়া যাবে। পরিষ্কার জল তো আর সেরকম এখন পাওয়া যাই না ওখান থেকে নিশ্চয় কিছু জলও নিয়ে আসা যাবে। হ্যাঁ তারপরে ওরা বলছে চলো এখানে দুটো মন্দির আছে পাশাপাশি একটা যেখানে তোমার Buddhist famous একটা মন্দির আছে তো ওখানে সবাই বলে যে তোমার Manali ইর এখানে famous মন্দির এইগুলো সব সত্যি গিয়ে দেখলাম জনপ্রিয় মন্দির পাহাড় থেকে একটু উপর দিকে উঠতে হবে উপরে উঠে সুন্দর সুন্দর ভাবে কারুকার্য করা আছে মন্দিরটা ছোটো হলেও কী বলোতো ওই এই সময় সুন্দর লাগে দেখতে হ্যাঁ ওখানে শুনেছি আবার নাকি গরম জল পাওয়া যাই আর অনেক ধরণের ওষুদও নাকি পাওয়া যাই ভেজ ভেষজ ওষুধ ওখানে পাওয়া যাই আর skin এর যদি কোনোরকম problem হয়ে থাকে সেখানেও নাকি ওষুধ পাওয়া যাই সেগুলো এই ঠিকঠাক মতো ব্যবহার করলে skin এর problem টাও নাকি solve হয়ে যাই যাইহোক দেখা যাক যদি পাওয়া যাই সেরকম ভাবে তাহলে, ওষুধও কিছু নিয়ে আসা যাবে আর ওখানকার মানুষজন তো নিশ্চয় এইসব ওষুধ ব্যবহার করে ভালোই হবে ওষুধ গুলো হ্যাঁ এবং ও দেখো ওখানে পাহাড় পর্বত যেহেতু আছে ওখানকার গাছপালা সত্যিই ওরা তোমার হচ্ছে সমস্ত কিছু আয়ুর্বেদিকেই বিশ্বাস করে তো জলটা তালে নিয়ে আসা যাবে নিয়ে তুমি নিয়ে আসবে এনে রেখে দিলে তো ভালোই চলবে, তাই না? হ্যাঁ আর একদম pure জল পরিষ্কার জল খেতেও ভালো লাগবে শুদ্ধ জল আমরা তো আর কখনো পায়নি সেখানে হ্যাঁ সেটাই ওরই পাশে তোমার আরেকটা মন্দির আছে এবার তোমার হচ্ছে মানু temple ওটাও খুব ভালো মানে আহ ওখানে শুধু temple না মানে চারটে চারটে তোমার ধাপ করা আছে উপরটা তোমার চারিদিকে পাহাড় তোমার ওই ওখান থেকে পাহাড় দিকে দেখবে মনে হচ্ছে তোমার খায়ী type এর খাদ type এর আছে একটু ভয় লাগবে মানে একদম পাহাড়ের উচ্চতা একদম আছে তিন চারটে পাহাড় গা ঘেঁষে আছে এবং মাঝখানে যে খাল মতো করা আছে একপাশেই মন্দিরটা খুব সুন্দর দেখতে লাগে ওই ওটা হ্যাঁ বেশি একটা দূরেও না শুনেছি দু কিলোমিটার এর মধ্যে এ মানু পাহাড়টা তা মানু পাহাড় মানু মন্দির চতুর্দিকে পাহাড় রয়েছে আর পাহাড়গুলো তো একদম সুবুজে ঘেরা আর শীতের সময় গেলে নিশ্চয় বরফ দেখা যাবে আর উম বরফ দেখা গেলে চতুর্দিকটা দেখা যাবে সাদা আর তার মাঝখানে হচ্ছে গিয়ে এই temple টা রয়েছে মন্দিরটা রয়েছে মন্দিরটার যেহেতু চারটে ধাপ বললে এই বরফে ঢে~ঢেকে গেলে দেখতেও আরো সুন্দর লাগবে সেইটা হ্যাঁ সেইটাই এখানে তোমার ওরই পাশে বেশি দূরে না তোমার দুটো ছোটো নদী আছে একটা তোমার track to বেস্কুণ্ড আরেকটা তোমার track the হামটা pass দুটোই নদীর কিছুটা এক ই রকম দেখতে দুটো পাহাড় দুইদিকে মাঝখান দিয়ে নদী একটার তোমার সবুজ মতো জল আরেকটা তোমার সাদা রকমের জল মানে দুটো জলের colour আলাদা

হ্যাঁ guide তো থাকবেই ওরা সব কিছু জানে ওরা সব অভ্যস্থ হয়ে গেছে কোথায় কী আছে, তুমি শুধু বলবে যে আমার এত দিনের মধ্যে আমাকে এত দিন ঘোরাতে হবে ব্যাস তোমাকে ঘুরিয়ে দেবে হ্যাঁ বেসকুণ্ড টা বললে সেটা সুন সত্যিই খুব সুন্দর জায়গা একটুখানি জায়গা lake রয়েছে কিন্তু বরফে যখন ঢেকে যাই পুরোটা একদম সাদা হয়ে থাকে আর তার পাশে সবুজ ঘাস আর ওখানে তো সব জায়গা গুলোই পাহাড় এর মাঝখানে চতুর্দিকে পাহাড় রয়েছে পাহাড়ের গা ঘেঁষে জল আসছে ঝর্নার জল আসছে দেখতে খুবই সুন্দর জায়গাটা হ্যাঁ সেটাই এত সুন্দর সুন্দর জায়গা এতদিন যাওয়া হয়নি বলে জানতাম না এখন তো গেছিলাম তো সত্যিই জানলাম ভালো লাগলো কিন্তু জায়গাগুলো একটা আবার club house রয়েছে ওখানে নাকি club house রয়েছে অনেক দিনের পুরনো সেইটা যাইহোক নিশ্চয় ওখানে marketing এর ব্যবস্থাও থাকবে marketing এর ব্যবস্থা থাকুক বা lunch এর ব্যবস্থা থাকুক আর যদি ছোটো খাটো tiffin করার ব্যবস্থাও থাকে সেটাও নিশ্চয় ভালো হবে অনেকটা দুর ঘুরতে হয় অনেকটা পাহাড় অনেক কিছু দেখার রয়েছে ওখানে ঘুরতে ঘুরতে খাওয়ার কথাই ভুলে যাই হ্যাঁ সেটাই এতক্ষণ তো না আমরা যে ঘুরেছি তা না ভালো মন্দ খেয়েওছি ওখানে অনেক জায়গা তে বসেছি খেয়েছি সেগুলো আর বলা হয়ে ওঠে না কারণ ওখানে তো যেহেতু একটা পর্যটক কেন্দ্র তোমার সমস্ত জায়গা তে তোমার হচ্ছে দোকান প্রচুর থাকে তুমি যেখানে খেয়ে নিতে পারবে আর গাড়ির মধ্যে তো খেয়ে নিতে পারবে যেহেতু তোমার হচ্ছে যেগুলো তোমার দূরে দূরে যাচ্ছো আধ ঘন্টা সময় লাগছে তো ওরই মধ্যে খাওয়াটাও হয়ে যাবে হ্যাঁ আবার এই club house এ নাকি indoor sports রয়েছে gaming এর ব্যবস্থা রয়েছে আবার বিভিন্ন ধরনের খেলার ব্যবস্থা রয়েছে entertainment রয়েছে আবার আহ উম গানের ব্যবস্থা রয়েছে নাটকের ব্যবস্থা রয়েছে বিভিন্ন ধরনের ব্যবস্থা রয়েছে খুব সুন্দর জায়গাটা club house টাও খুব সুন্দর ছোটখাটো বাড়ির মধ্যে সেই জায়গাটা রয়েছে যদি কাছাকাছি হয়ে থাকে তাহলে নিশ্চয় যাবো সেই জায়গাটাই হ্যাঁ এবার ওখানে ছিলাম ওখানে বেশিক্ষণ থাকা হয়নি ওখান থেকে খেয়ে নিয়ে বেড়িয়েছি তাপরে বাচ্চারা বায়না করলো ওখান থেকে তোমার wildlife যে তোমার পাখি পশু থাকে সেখানে একটু যাবে তো Manali থেকে খুব বেশি দূরে না এক কিলোমিটার দূরে ওখানে চলে গেলাম ওখানে গিয়ে সত্যিই আমরা তোমার হচ্ছে অনেককিছু দেখলাম যেখানে তোমার হচ্ছে আহ groundbear musk deer এবং তোমার হচ্ছে snow lepard এগুলোও দেখলাম ওরাও আনন্দ করলো আমরাও দেখলাম দেখা যাই না বরফের দেশে

হম শুনলাম ওখানে নাকি বিভিন্ন রকমের হরিণ দেখতে পাওয়া যাই অনেক রকমের হরিণ দেখতে পাওয়া যাই ময়ূর দেখতে পাওয়া যাই আবার পাখি দেখতে পাওয়া যাই অনেক যেই সব জিনিস আমরা দেখতে পাইনি বা কখনো দেখার সৌভাগ্য হবে না সেখানেই নিশ্চয় গিয়ে ওই wildlife এ সব কিছু দেখতে পারবো হ্যাঁ সেটাই ওখানে অনেক গুলো জায়গা আছে ওই দূরে তোমার আছে একটা হচ্ছে জগৎসুক temple আছে যেটা তোমার Manali যে town টা আছে সেখান থেকে মাত্র সাত কিলোমিটার দূরে সত্যিই এগুলো temp এখানকার temple গুলো সত্যিই মানে খুব সুন্দর সুন্দর লাগে আর যেহেতু তোমার চারিদিকটা পাহাড় পর্বত দিয়ে ঘেরা তো আরও সুন্দর লাগেই এই temple টা উম সাত কিলোমিটার দূরে কিন্তু এর ঐতিহাসিক জিনিসপত্র অনেক কিছু রয়েছে এর ইতিহাস নিশ্চয় অনেক পুরনো পাহাড় গুলো রয়েছে পাহাড়ের আহ side দিয়ে রাস্তা রয়েছে কেটে কেটে রাস্তা করেছে ওখানে আবার একটা ছোটো গ্রামও রয়েছে গ্রামে আদিবাসী ওই জনসংখ্যা সেরকম একটা বেশি না কিন্তু ওখানের, আবহাওয়া খুব সুন্দর রয়েছে জায়গাটা খুব সুন্দর পাহাড় পর্বতে ঢাকা আর কী কী দেখলে ওখানে?

খুব সুন্দর সুন্দর ওখানে মেলা বসে প্রচুর ওখানে লো~লোক আসে ওখানে তোমার হচ্ছে আমাদের বিভিন্ন festival হয় নাচ গান হয় এবং খেলাধুলা হয় এবং প্রচুর লোক হয় মানে তুমি বুঝতে পারবে না যে এত মানুষ এখানে আসে সত্যি ওখানকার যে মানুষের যে পোশাক পরিচ্ছদ ওরা ওই গুলো পড়ে তোমার ওখানে sports করে দড়ি টানাটানি করে এবং তোমার হচ্ছে ওখানে ঘুরে বেড়ায় খুব সুন্দর আর প্রচুর ভিড় হয় উম বাহ ওখানেও নিশ্চয় থাকার ব্যবস্থা থাকবে? marketing এর ব্যবস্থা রয়েছে আশপাশে তো নিশ্চয় অনেক সুন্দর সুন্দর দোকান রয়েছে সেখান থেকে ওদের নিজস্ব জিনিস কেনা যাবে আর ওখানে শীতের জিনিস কিনলে নিশ্চয় ভালোই হবে কেননা ওখানকার শীতের জিনিস গুলো আমাদের এখানে তো সেরকম শীতের জিনিস পাওয়া যাই না আর পাওয়া গেলেও সেরকম ভালো না ওখান থেকে কিনে আনলে সেটা ভালোই হবে হ্যাঁ সে তো অবশ্যই এখানকার জিনিসগুলো ভালো হয় আমাদের এখন এখনকার জিনিসে সব তো duplicity বেরিয়ে গেছে এখানকার জিনিস সব হাতে বোনা হাতের কাজ কাজ দিয়ে তৈরি খুব সুন্দর সুন্দর লাগে জিনিস গুলো

আর সেটা সবাইকে বলাও যাবে ভালোও লাগবে সুন্দরও লাগবে হ্যাঁ সেটাই তারপর ওখান থেকে আরো একটু দূরে চলে এলাম ওখানে তোমার চান্দ্রখানি pass প্রভাতী valley আছে ওটাও ভালো তোমার ঢালু পাহাড় চারিদিকে ওখানে তোমার tent নিয়ে গেছিলাম ওখানে তাবু খাটিয়ে কিছুক্ষণ ছিলাম ওখানে তোমার কম করে হলেও তোমার ছোতিরিশ মিটার উপরে আছে valley টা খুব সুন্দর জায়গা ওখানে চারিদিকে তোমার তো বরফ ঢাকা আছে তোমার সবুজ সবুজ ঘাস বেরিয়েছে সেটাও তোমার বরফে ঢাকা পরে যাচ্ছে camping করলাম বাহ আবার ওখানে tracking এর ব্যবস্থাও রয়েছে নাকি? পাহাড়টা যেহেতু উচুতে রয়েছে আর শীতের সময় একদম পুরো বরফে ঢাকা থাকে সেইগুলো tracking করার খুব ব্যবস্থা রয়েছে সুন্দর সুন্দর ব্যাবস্থাও রয়েছে ওর মাঝখানে আবার আগুন জ্বালিয়ে থাকারও ব্যবস্থা রয়েছে ভালোই জায়গাগুলো খুব সুন্দর সুন্দর আর গরমের সময় তো ঐদিকে চতুর্দিকে একদম পুরো সবুজ হয়ে থাকে হ্যাঁ খুব সুন্দর সুন্দর জায়গা এখানে তোমার হচ্ছে হামটা valley আছে হামটা valley টাও ওখান থেকে একটু দূরে যেটা তোমার হচ্ছে চার হাজার দুশো মিটার উপরে থাকে এখানকার valley গুলো সত্যি এত পা এত পাহাড় পর্বত এ ঘেরা এত সুন্দর চারিদিকে গাছ পালা আমরা একটু হাঁটতে সমস্যা হচ্ছিলো যেহেতু আমরা প্রথম গিয়েছিলাম তো ওদেরকে দেখলাম ওদের হাঁটতে অভ্যস্ত ওখানকার ওখানকার ঘোড়া হরিণ ওখানে ঘাস খাচ্ছে তার পাশ দিয়ে ছোটো মাঠ বেরিয়ে গেছে আমরা ওখানে মাঝখান দিয়ে যাচ্ছি চারিদিকে পাহাড় পর্বত খুব সুন্দর জায়গা ওখান পাহাড় যেহেতু রয়েছে আবার ঘোড়াও রয়েছে নিশ্চয় ওই রাস্তাটা ঘোড়া দিয়েও পার করা যাবে যাঁরা বয়স্ক রয়েছে তারা নিশ্চয় ঘোড়ায় চড়ে যেতে পারবে আর যেহেতু একটু উচুতে বললে, জায়গাটা খুব সুন্দরই হবে হ্যাঁ এখানে চারিদিকে খুব জায়গাটা খুবই সুন্দর তাই তো বলছি যে এখানে তোমার ছোটো খাটো একটা কাশ্মীর মনে হয়, তাই না? হ্যাঁ আবার এই বরফের এই শীতের সময় চাদরে ঢাকা একদম বরফের চাদর ঢাকা জায়গাগুলো খুব সুন্দর সুন্দর হ্যাঁ তারপরে ওখানে তোমার হচ্ছে ওই আহ city থেকে সাত কিলোমিটার দূরে একটা তোমার গায়েত্রী temple আছে, গায়েত্রী মন্দির সেখানকার হাতে কারুকার্যও খুব সুন্দর সে একই জিনিস বরফ দিয়ে ঢাকা চারিদিকে ঘেরা ওদের যে চারিদিকে যে বরফ দিয়ে ঢাকা এবং পাহাড় গুলো দেখতে খুব ভালোই লাগে এগলোতে মানুষজন কম এলেও মানে যারা আসে তারা সত্যি অবাক হয়ে যাই এত সুন্দর জায়গা এখানে আছে ওখানকার মন্দির গুলো খুবই সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন এখানেও মন্দির গুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে আর ওখানকার মন্দির গুলো আরো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে আর দেখতেও খুব সুন্দর পাহাড়ের মাঝখানে যেহেতু মন্দিরগুলো খুবই সুন্দর দেখতে ওখানে হ্যাঁ এখানে অনেক কিছু আছে যেমন তোমার সিয়ালী মহাদেব মন্দির আছে কেলং পাহাড় আছে এবং তুমি এখানে অনেক কিছু মন্দির যেমন তোমার হচ্ছে গৌরী শংকর মন্দির আছে waterfalls আছে রোজী water falls আছে আছে ঢালু জমি খুব সুন্দর সুন্দর জায়গা মানে তুমি না গেলে তো আর বললে হয় না এখানে খুব সুন্দর সুন্দর নদী পাহাড় পাহাড় কেটে মাঝখান দিয়ে ছোটো রাস্তা

মহাদেব মন্দিরও রয়েছে সেখানে মহাদেব ঠাকুরেরও মন্দির রয়েছে খুব সুন্দর জায়গা সেটাও একটা বেশি দূরে না এক কিলোমিটার এর মধ্যে সবই কাছাকাছি রয়েছে আর মন্দির গুলোর কারুকার্য এতোটাই সুন্দর যে আমাদের ইতিহাস বহন করছে সেটা আর অনেকদিনের পুরনো এই মন্দির গুলো হাতের কাজ খুব সুন্দর আবার প্রত্যেকটা মন্দিরই কাঠের তৈরি ওখানে যেহেতু ঠান্ডা প্রচন্ড কাঠেরই সব কিছু তৈরি করা ভেতরে নিশ্চয় আগুন দিয়ে গরম করার ব্যবস্থা রয়েছে

দেখো শীত শীত থাকতে থাকতে যাও নাহলে বরফ সময় যদি না যাও তালে কিন্তু পুরোটাই পাল্টে যাবে কেন না বরফের সময় দেখতে ভালো লাগে এবং আমরা সব সময় চাই যে শীতকালে যাওয়ার জন্য ওখানে বরফ পরে হ্যাঁ শীতের সময় গেলেই ভালো হবে চতু~চতুর্দিকটা বরফে ঢাকা থাকবে সেটা আবার খুব সুন্দর লাগবে আর আশপাশে কী কী রয়েছে যদি বরফও না থেকে থাকে বা বরফের আহ কিছু জায়গা বরফ থাকে কিছু জায়গা যদি বরফ নাও থাকে তাহলে আরো খুব সুন্দর হবে অনেক গুলো lake রয়েছে সেখানে সেটাও দেখা যাবে

তোমরা তোমরা যাও ওখানে guide এর তোমাকে number তো দিয়েই দিয়েছি ওখানে গিয়ে দেখো, গিয়ে দেখো ওখানে না গিয়ে দেখলে তো আর বললে কতটা বুঝবে তাই না? হ্যাঁ সেই আরকি আগে যাই তোমার তো number দিয়েছো তার সাথে কথা বলি কত কিরকম খরচ হবে বা কোথায় কোথায় গেলে ভালো হবে আর তিন দিনের মধ্যে যত~যতটা ঘোরা যাই সেরকমভাবে ঘুরে তারপরে আর সেই ভালো হবে আর যতগুলো জায়গা শুনেছি তোমার মুখে সেগুলো যেন cover করে আসতে পারি সেইগুলো দেখে আসতে পারলে তো ভালোই লাগবে আর net এও অনেক জায়গাগুলো দেখছি সেগুলোও complete করতে হবে

হ্যাঁ হ্যাঁ তোমরা যাও তোমরা ঘুরে এসে আমাকে বলবে কেমন ঘুরলে

চলো আজকে তাহলে রাখলাম ভালো থেকো।

নমস্কার আজকে আমরা আমাদের রান্নাঘরের একটি খুব প্রয়োজনীয় দ্রব্য নিয়ে বিস্তারিত জানবো

শুধু আমরা বাঙালিরা নই আমাদের মতো বিভিন্ন শ্রেণীর এবং পৃথিবীর বিভিন্ন ধরনের জাতীর লোকেরাই তাদের

খাওয়া দাওয়ার জন্যে ব্যবহার করে থাকে

এবং শুধু তাই নয় এই দ্রব্যটি বহুত প্রাচীন কাল থেকে ব্যবহার হয়ে আসছে

এই জিনিসটির নাম হলো

আমরা সবাই জানি এলাচ দুই প্রকারের হয় ছোটো এবং বড়ো

কেউ বলে সবুজ এলাচ কেউ বলে কালো এলাচ দুটো প্রকার সবুজ এলাচ যেটা সেটা ছোটো হয় এবং কালো এলাচ সেটা বড়ো হয়

কালো এলাচ মশলার রানী হিসাবেও পরিচিতি পায়

এবং আমরা আজ কালো এলাচের উপকারিতা সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করবো

এই কালো এলাচ জনপ্রিয় ভারতীয় মশলা যাকে বলা হয় এলাচের রানী

এর কিন্তু শুধুমাত্র রান্নাতেই এর গুন নয় এর গুন কিন্তু অনেক বিশ অনেক দিগে

অনেক ধরনের কাজে অনেক ভাবে এটিকে ব্যবহার করা হয়

এই বড়ো এলাচ শুধু খাওয়ারের স্বাদ বাড়ায় না এটি আরও অনেক অনেক কাজে ব্যবহার করা হয়

মানুষের বয়স বাড়লে এবং এখন আমাদের যা

দৈনন্দিন জীবনের

সব বয়সেরই মানুষেরই কম বেশি এই হৃদরোগের আক্রান্ত হচ্ছে

এই বড়ো এলাচ কিন্তু হৃদরোগ

যেমন হাঁপানি congestion শ্বাসকষ্ট

রক্তচাপ নিয়ন্ত্রণ

এছাড়াও যদি আপনার সর্দি কাশি গলাব্যথা ইত্যাদি হয়ে থাকে

একটি মহামূল্যবান ওষুধ হিসাবে ব্যবহার হতে পারে